সামনের ছবিটিতে একটি সেলুন দেখতে পাচ্ছি। সেলুনের মধ্যে একজন চেয়ারে উপর বসে--

এই ছবিটিতে সামনে একটি লোক একটি বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে আছে। দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। ব্রিজ দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছে।

সুইমিং পুল -এর মধ্যে নীল রঙের থাম্বার ওপর অনেক সিঁড়ি দেখা যাচ্ছে।

সামনের ছবিটিতে মেঝের ওপর কিছু মাছ পড়ে থাকতে দেখা যাচ্ছে।

জলের বোতল দেখা যাচ্ছে ফোয়ারাটির ওপরে টিনের শেড দিয়ে ঘেরা।

পাশে কিছু পাথরের চাই দেখা যাচ্ছে দূরে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে।